সে একটি গেইটও দেখা যাচ্ছে।

ঘরের মধ্যে একটি দরজা দেখা যাচ্ছে।

উপরে লাইট জলিতেসে দেখা যাচ্ছে।

এখানে ওপরে কয়েকটি কারেন্ট -এর তার দেখা যাচ্ছে।

নীচে কয়েকটি গুটি দেখা যাচ্ছে।

রাস্তার এক পাশে একটি নদী দেখা যাচ্ছে।

রাস্তার মধ্যে একজন মানুষ দেখা যাচ্ছে।